এটা একটা মাঠের ছবি এই মাঠের রংটা লাল রঙের লাল মাটির আর এই মাঠের মধ্যে দৌড়ানোর জন্য লেন করা আছে।

আ চক দিয়ে টেনে এই লেন এর মধ্যে এ চার চার-ছটা বাচ্চা দৌড়াচ্ছে একটা বাচ্চা নিচু হয় কিছু একটা তুলছে।

আর নিচের দিকটা কমলা আর কালো রঙের বাঁদিকের ঘরটাতে একটা এ_সি র ইন্ভার্টার রাখা রয়েছে আর ঘরের চাউ ছাউনিটা টালির তৈরি।

মোবাইল নাম্বার ডাবল নাইন থ্রি টূ ডাবল এইট থ্রি সেভেন সিক্স এইট ।

অ্যাঁ তার পরনে লাল শাড়ী রয়েছে। তিনি অসুর কে বধ করছেন। আর একটা মহিষ আর একটা সিংহ রয়েছে।

তার ঠিক পিছনে একটা পর্দা ঝুলছে আর তার সামনে একটা লাল রঙের কাপড় বিছানো টেবিল রয়েছে তার উপর একটা স্থম্ভ মতন রয়েছে।

এখানে একটা বড় টেবিল রয়েছে টেবিল এর উপরে একটা বড় সবুজ গামলা।

এই শোরুম -টার সামনে চারটে পাঁচটা বাইক দাঁড়িয়ে আছে।

অ্যাঁ দূরেও পাহাড় দেখা যাচ্ছে | আর এখানে একটা মাঠের মধ্যে একটা রয়্যাল এমফিল বাইক দাঁড়িয়ে রয়েছে।

এর পোস্ট অফিস -এর গেট -এর বাইরে অনেক কিছু লোক দাঁড়িয়ে আছে একটা বাইক দাঁড়িয়ে আছে কিছু বাচ্চাও র--

একটা লোক ভেতরে ফ্লোর মুছছে কাঁচের যা দরজা রয়েছে দরজার বাইরে একটা --

এছাড়াও আরো অনেক ছেলেমেয়ে বুড়ো বুড়ি দেখা যাচ্ছে আর একটা দো তলা তিন তলা বাড়ি রয়েছে।

এটা একটা দুধের দোকানের ছবি বলে মনে হচ্ছে এই দোকানের ভেতরে ভাযোলেট কালার এর শাড়ি পরা একজন মহিলা বসে রয়েছে।

নদীর মাঝখান দিয়ে পায়ে হেঁটে যাওয়ার জন্য পাথর অ্যা পাথরের রাস্তা করা রয়েছে।

এটা একটা দোকানের ছবি। এই দোকানের নাম লেখা আছে ফান টেস্টি ।

এখানে বাঁদিকে কিছু তিনটে লোহার চেয়ার রয়েছে। চারহাট চারটে চারটে আটটা প্লাস্টিকের চেয়ার রয়েছে হাতল ছাড়া ।